একটা লাল রঙের টালি আর দরজা -এডবেস্টার আছে টালি একটা হলুদ রঙ্গের টালি এডবেস্টার আছে একটা এ.সি দেখা যাচ্ছে তার মাঝে আবার--

সামনে একজন মানুষ ফোন করছে মাথায় টুপি পরে আছে সামনে একটা লাল রংয়ের আর সাদা রঙের হোর্ডিং কি লেখা আছে নীল রংয়ের কি আছে।

সামনে একটি মেয়েকে দেখতে পাচ্ছি মেয়েটি ব্যায়াম করছে আ মেয়েটি একটি ম্যা কালো রংয়ের প্যান্ট পড়ে আছে । আর একটি কালো তে আর একটি বেগুনিতে একটা জামা পড়ে আছে।

মেয়ে কতগুলো ছাতা লাগানো আছে কালাররিং ছাতা দিয়ে দি তাবু কাটানো আছে একটা চেয়ার একটা ছেলে বসে আছে একটি বোতল দেখতে পাচ্ছি সূর্য উঠেছে পিছনে পিছনে কতগুলো গাছ আছে দেখা যাচ্ছে।

সামনে একটা খোলা দোকান দেখতে পাচ্ছি যতটা সম্ভব এটা যেন মনে হচ্ছে দোকানটা জামা কাপড়ের দোকান সামনে একটা টেবিল দেখতে পাচ্ছি ওপরে একটা হলুদ রঙের কি হেডিং লেখা আছে।

একটি ঝর্ণা দেখা যাচ্ছে। সুইমিং পুল আছে। আ স্লিপার আছে লাল রঙের আছে স্লিপার সবুজ রঙের স্লিপার আকাশি রংয়ের স্লিপার আছে।

সাদা রঙের জামা পরে জিন্সে -এর প্যান্ট পড়ে মানুষ ব্যাক্তি দাঁড়িয়ে আছে লাল রঙের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে ওপরে চা পড়ছে নীল কালো রঙের হাতে কি নিয়ে লোক দাঁড়িয়ে আছে ।